পুরুলিয়ার লোকজন রাসমেলার ছবি নাগরদোলনা টা খুব্বই সুন্দর দেখা যাচ্ছে অনেক বড়ো নাগরদোলনা এখানে অনেক লোক ঘুরতে এসেছে সামনে ব্র্যাক ডান্স -এর স্টেজ দেখা যাচ্ছে

এই পুরুলিয়ার প্রশিদ্ধ ডেয়ার পার্ক -এর ছবি।

থাকার জন্য খুবই সুদর সুবিধাজনক এলাকা।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পার্কে -এর ছবি।

খুব সুন্দর একটা সেলুন । সামনে একটি বইক দাঁড়িয়ে। উপরে কুলার লাগানো।